যে সোজা চলে গেছে এবং খ--

দেখা যাচ্ছে যা বাচ্চাদের জন্য তাদের জন্মদিন বা অনুষ্ঠানে উপহার দেওয়া যেতে পারে।

বাচ্চা কে খেলতে দেখা যাচ্ছে ।

রং পেন্সিল ইত্যাদি সরঞ্জামের সাহায্যে ও তাদের--

এটি আমাদের জাতীয় পাখি ময়ুরের ছবি।

এবং ছবিতে তার পেখম গুলি খুব সুন্দর ভাবে মেলে রয়েছে।

মুখের ভিতরে একজনের কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যে --

তার চুলটি স্ট্রেইট অথবা কালার করার জন্য--

তার ব্যাক -টা খুবই সুন্দর ভাবে গ্রোও হয়েছে।

অনেক বাচ্চাকেও দেখা যাচ্ছে সেখানে ।

যার একপাশ থেকে জঙ্গল হয়ে গেছে বাড়ির এবং তার --

চালটি টিনের যেখানে আগে থাকা হতো এখন--

কেউ বসবাস করে না দেখেই বোঝা যাচ্ছে।

যেটি সাধারনত ইলেকট্রিক ব্যাটারির -এর সাহায্যে চলে।

পিছনে এ জঙ্গল এবং আকাশটি খুবই সুন্দর দেখাচ্ছে সূয্য অস্ত যাচ্ছে ।

এটি আমরা করে থাকি ।

কিছু বলছে তার ফোন -এর সাহায্যে।

পার্ক -টি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন সুন্দর দেখতে লাগছে ।

তার মাইন্ড ফ্রেশ করার জন্য।

বড়ো গাছ গুলির নিচে রং করা রয়েছে । যাতে পোকামাকড় --

হওয়ার ছবি তুলে ধরা হয়েছে যেখানে।

আমাদের মন ও লোয়ার পোরশন স্ট্রং করে সাহায্য করে।